libreoffice drawbasics অফ layers and পাসওয়ার্ড encryption পিডিএফ spoken tutorialএ আপনাকে স্বাগত
in tutorialএ আপনি layers সম্পর্কে শিখবেন
এছাড়াও আপনি পাসওয়ার্ড encryption ব্যবহার করে একটি draw file protect করতে শিখবেন
পিডিএফ হিসাবে export করুন
এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করছি:
আমাদের route map file খুলুন
লেয়ারস কি
লেয়ারস হলো অনেকগুলি স্বচ্ছ শীট যেগুলি একটির উপর অন্যটি থাকে
প্রতিটি draw file তিনটি লেয়ার থাকে
লেআউট layer ডিফল্টরূপে প্রদর্শিত হয়
এখানেই আমাদের অধিকাংশ graphics তৈরি হয়
controls layer বিভিন্ন নিয়ন্ত্রণ উপাদান থাকে যেমন forms এবং buttons
ডাইমেনশন layer জটিল অঙ্কনএর ডাইমেনশন রেখা the পরিমাপ রেখা দেখাতে ব্যবহৃত হয়
উদাহরণস্বরূপ একটি বাড়ির অঙ্কনa অবশ্যই দেয়াল পরিমাপ বৈদ্যুতিক তারের অবস্থান সঠিকভাবে থাকা প্রয়োজন
house থেকে school পর্যন্ত পথের তিনটি ম্যাপ ছাপা যাক
এগুলিকে map ১ map ২ এবং map ৩ বলা যাক
map ১ এলাকাযর সব বিশেষ জায়গাগুলি দেখাবে
map ২ তে দুটি হ্রদ stadium ও commercial complex ছাড়া সব বস্তু প্রদর্শন করা যাক
map ৩এ park ছাড়া সব বস্তু প্রদর্শন করা যাক
এগুলি প্রদর্শন করার জন্য কি তিনটি পৃথক ম্যাপ তৈরি করতে হবে
no draw layers এর সাহায্যে the সহজেই করা যায়
এই ভাবে এক map fileএই তিনটি পৃথক স্তরে তথ্য থাকতে পারবে
আমরা একটি draw পেজ ব্যবহার করেই লেয়ারগুলির সংমিশ্রণ দেখতে বা print করতে পারব
রুটম্যাপএ কিছু লেয়ার যোগ করা যাক
লেআউট layer click করুন
right click করে insert layer নির্বাচন করুন
insert layer dialog box প্রদর্শিত হচ্ছে
name ক্ষেত্রে লিখুন layer four
আপনি আপনার আঁকার সাথে প্রাসঙ্গিক যে কোন শিরোনাম এবং বিবরণ যোগ করতে পারেন
ভিসিবল এবং printable বাক্সটিতে check দিন
dialog box থেকে প্রস্থান করার জন্য ok click করুন
আবার লেআউট layer click করুন
draw পৃষ্ঠায় map নির্বাচন করুন এবংবস্তুগুলি পৃথক করুন
এখন আমাদের লেক নির্বাচন করুন
shift key টিপুন এবং stadium ও commercial complex নির্বাচন করুন
এর পরে ডানclick করুন ও cut নির্বাচন করুন
তারপর layer four layer এ click করুন এবং paste করুন
এগুলি লেআউট layerএ যেখানে ছিল সেখানেই পেস্ট হয়েছে
আবার layer four click করুন
context menu দেখতে ডানclick করুন এবং মডিফাই layer নির্বাচন করুন
মডিফাই layer dialog box প্রদর্শিত হচ্ছে
ভিসিবল box টিক তুলে দিন ok click করুন
layer four এর বস্তুগুলি are দেখা যাচ্ছেনা
বস্তুগুলি উপস্থিত রয়েছে কিন্তু দেখা যাচ্ছে the
লেআউট layer click করুন ট্যাব দেখা না গেলে লেআউট layer না দেখা যাওয়া পর্যন্ত বাম তীর বোতাম টিপতে থাকুন
আমাদের কাছে map ২ রয়েছে ! একই পদ্ধতিতে আমরা map ৩ও তৈরি করতে পারি
এই tutorial বন্ধ করে এসাইনমেন্টটি করে নিন
school campus থেকে home থেকে দুটি পথ তৈরি করুন
রুটম্যাপ অঙ্কনa প্রত্যেকটি পথ আলাদা layera করা যাক যাতে সেগুলিকে route ভিন্ন ম্যাপ হিসাবে ছাপা যাতে যেগুলির প্রতিটি শুধুমাত্র একটি পথ প্রদর্শন করবে
এখন দেখা যাক এই draw fileটিকে কিভাবে পিডিএফহিসেবে export করা যায় এবং পাসওয়ার্ড protect করা যায়
প্রথমে রুটম্যাপফাইলটিকে পিডিএফ হিসেবে save করুন
main menu থেকে file নির্বাচন from এবং export এস পিডিএফ click from
পিডিএফডায়লগ box প্রদর্শিত হচ্ছে
প্রথমে general অপশনগুলি সেট করা যাক
general ট্যাবে click করুন
rangewe all নির্বাচন করুন কারণ আমর draw file সব পৃষ্ঠা পিডিএফwe পরিনত করছি
ইমেজেসএর মধ্যে jpeg compression নির্বাচন করুন
এটি compressionএর সবথেকে বেশি ব্যবহৃত ফরম্যাট
এখন initial view ট্যাবে click করুন
dialog boxwe প্রদর্শিত ডিফল্ট মানগুলি রাখুন
এখন লিংকস ট্যাবে click করুন
আমরা draw file মধ্যে links যোগ করে থাকতে পারি
আবার এর লিংক এর ডিফল্ট মানগুলি রাখা যাক
এখন পিডিএফ নথিটি protect করতে একটি পাসওয়ার্ড দেওয়া যাক
to করার জন্য সিকিউরিটি ট্যাবে click করুন
set open পাসওয়ার্ড বোতামে click করুন
set open পাসওয়ার্ড dialog box প্রদর্শিত হচ্ছে
পাসওয়ার্ড ক্ষেত্রএ আপনি যে কোন পাসওয়ার্ড লিখুন যা দিয়ে আপনি আপনার file protect করতে চান
আমি পাসওয়ার্ড হিসাবে protect101 লিখলাম
confirm ক্ষেত্রএ আমি আমার পাসওয়ার্ড protect101 পুনরায় লিখব ok click করুন
এর পরে print বা ফাইলটি পরিবর্তন করতে অনুমতির পাসওয়ার্ড নির্দিষ্ট করা যাক
set permission পাসওয়ার্ডস বোতামে click করুন
পাসওয়ার্ড ক্ষেত্রএ আপনার পছন্দের পাসওয়ার্ড লিখুন আমি লিখলাম protectagain0
confirm ক্ষেত্রএ পাসওয়ার্ড protectagain0 লিখুন এবং ok click করুন
দেখুন printing এবং চেঞ্জেসঅনুমতি এখন সক্রিয় হয়ে গেছে
সবসময় পাসওয়ার্ড নুন্যতম ৬ অক্ষরের দেবেল এবং সংখ্যা of বিশেষ অক্ষর মিশিয়ে তৈরী করবেন
printing এর মধ্যে not permitted বিকল্প নির্বাচন করুন
সঠিক পাসওয়ার্ড দিলেই পিডিএফ printed করা যাবে নাহলে নয়
চেঞ্জেস এর মধ্যে not permitted বিকল্প নির্বাচন করুন
পাসওয়ার্ড পরিবর্তন করতে গেলে প্রথমে আগের পাসওয়ার্ড সঠিকভাবে দিতে হবে নাহলে করা যাবে the
এখন নীচের export বোতামে click করুন
export dialog box প্রদর্শিত হচ্ছে
বাম panel থেকে places এর মধ্যে আপনি যেখানে আপনার file save করতে চান সেইস্থানে click from আমি desktop নির্বাচন from
file type এর মধ্যে click করুন পিডিএফportable document ফরম্যাট
আর save বোতামে click করুন
draw file একটি পিডিএফ filea পরিনত হয়ে গেছে এবং desktop a সেভ হয়েছে
desktopএ আসা যাক
desktopএর রুটম্যাপ পিডিএফ নামের ফাইলটিতে double click করুন
enter পাসওয়ার্ড dialog boxএ প্রর্দশিত হবে
পাসওয়ার্ড ক্ষেত্রএ একটি ভুল পাসওয়ার্ড protect111 লেখা যাক
unlock document বোতামে click করুন
দেখুন পাসওয়ার্ড ক্ষেত্রটি খালি হয়ে গেছে এবং আমাদের আবার পাসওয়ার্ড লিখতে অনুরোধ করা হচ্ছে
পাসওয়ার্ড ক্ষেত্রএ এবার সঠিক পাসওয়ার্ড protect101 লেখা যাক
unlock document বোতামে click করুন পিডিএফ file খুলে গেছে
আমরা draw সফলভাবে পিডিএফwe পরিনত করেছি এবং পাসওয়ার্ড protected করেছি
আমরা tutorial শেষে এসে গেছি
এখানে আমরা layers সম্পর্কে শিখেছি
কিভাবে একটি draw fileকে পিডিএফa পরিনত করা
পাসওয়ার্ড encryption ব্যবহার করে ফাইল সুরক্ষিত করা
এখানে আপনার জন্য একটি এসাইনমেন্ট রয়েছে
রুটম্যাপ fileএর আরএকটি পিডিএফ তৈরি করুন
পিডিএফ dialog boxএ initial ভিউবিকল্প পরিবর্তন করুন
দেখুন কি হয়
user interfaceএর সব বিকল্পগুলি দেখুন
permission পাসওয়ার্ড set করুন
পিডিএফটি print করুন
নিম্নলিখিত link এ উপলব্ধ video দেখুন
এটি spoken tutorial প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
spoken tutorial প্রকল্পর the
spoken tutorials ব্যবহার করে কর্মশালার আয়োজন করে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
spoken tutorial টক্ to a teacher প্রকল্পের অংশবিশেষ
যা ভারত সরকারের আইসিটি mhrd এর জাতীয় শিক্ষা mission দ্বারা সমর্থিত
এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্কএ পাওয়া যাবে
অন্তরা এই tutorial অনুবাদ এবং রেকর্ড করেছেন এই tutorialএ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ শুভবিদায়